একটি ওয়াল দেখা যাচ্ছে ওয়ালে একটি গেট দেখা যাচ্ছে লাকড়ি দিয়ে বানানো।

ছামোনে একটি বড় ট্রাক দেখা যাচ্ছে ট্রাকটিতে লোড হচ্ছে।

একটি বড় রাস্তা দেখা যাচ্চে রাস্তার উপর দ পাশে তিন তলা বিশিষ্ট একটি তিনতলা বিল্ডিং দেখা যাচ্চে।

একটি রাস্তা দেকা যাচ্চে একজন লোক বসে রয়েসে একজন দাঁড়িয়ে রয়েসে ।

অনেকগুলো ছেলে মেয়ে দেকা যাচ্চে যেগুলো দৌড়াচ্চে দুইজন দাঁড়িয়ে রয়েসে।

ভিতরে অনেকগুলো মানুষ রয়েছে চেয়ার রয়েসে।

এবং স্ক্যানার দেখা যাচ্চে রিমোট দেকা যাচ্চে একটি জানালা দেকা যাচ্চে।

অনেকগুলো তাদের পেছনে বক্স দেখা যাচ্ছে হ্যাঁ যেগুলোতে জিনিসপত্র রাখা রয়েছে একটি কম্পিউটার দেখা যাচ্ছে।

দুজনের নি পিছনদিকে আরও একটি চাকা দেখা যাচ্ছে ওপরে লাইট দেখা যাচ্ছে সামোনে দরজা দেখা যাচ্ছে।

নীচে আবর্জনা ফেলা রয়েসে এক আকাশ দেখা যাচ্চে দূরে।

গরের মদ্যে চেয়ার টেবিল সাজানো রয়েসে লাল রঙ্গের চেয়ার দেখা যাচ্চে।

বিভিন্ন রঙ্গের লাইট জ্বলসে উপরে দুটি বড় লাইট দেখা যাচ্ছে।